এই মাঠ হচ্ছে আর তার পাশে সবুজ--

তাজা তাজা মাছের বিক্রি হয় আর --

এটাতে অনেকগুলো লোক আছ-এ এখানে--

আরো শিমুল গাছ আরো বহুত কিছু আছে আর জলের মাঝে তো কিছু নেই।

এটা হচ্ছে একটি বাড়ি। তার একটো গেট ।

এটা একটা গেট হচ্ছে তার পাশে একটা অন--

যাতে জল আছে-এ --

একটো চেয়ার রুম -টা সাদা রঙের ।

এই খানে চা খাছে। ইটা হলো ক্লোথস এন্ড কফি ।

এটা মনে হয় ওষুধ দোকান --

তার পাশে-এ নীল রঙের গেট আছে। একটা শাটার আছে-এ। তার উপরে উঠে ছাদ আছ--

এটা একটা কোম্পানিলা গ্যারেজ । এখানে একটা লোক দাঁড়িয়ে আছে ।